এটা একটা খুব মনোরম দৃশ্য যেখানে আকাশ আর মাটি মিশে যাওয়া একটা দৃশ্য সবুজ গাছপালা আর ওপরে আকার সাদা আকাশ দেখা যাচ্ছে।

টোটো ঝিল টাইপ এর দেখা যাচ্ছে জল জলাশয় বড় একটু বড় জলাশয় চার দিকে সবুজ গাছ পালা দেখা যাচ--